উম বোর্ড দেখা যাচ্ছে পিছনের দিকে।

সাইডের দিকে অনেকগুলো কারেন্টের বক্স লাগানো হয়েছে।

সামনে একটি গেট আছে।

পিছনে মানুষের বাড়ি রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় হসপিটাল রয়েছে।

সাইড -এর দিকে একটি কালো কালার -এর শাটার লাগানো হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় বিল্ডিং রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে।

পেছনের দিকে বড়ো বড়ো পাথর দেখতে পাচ্ছি।

পেছনের দিকে কিছু ফুলের ট ঝুলানো হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ঠাকুর রয়েছে।

পেছনের দিকে আরও ঠাকুর দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পার্ক রয়েছে।

অনেক মানুষ কেনাকাটা করছে।

পিছনে কিছু ফুল ঝোলানো হয়েছে যগ।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর রয়েছে।

উপরে টিন লক্ষ করা যাচ্ছে।

রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করছে।

পেছনের দিকেও বড়ো বড়ো গাছ লক্ষ করা যাচ্ছে।

একটি ব্যারিকেড দেখানো যাচ্ছে নেটের।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের ভেতর অনেকগুলো ম্যাচিন রাখা হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মন্দির রয়েছে।

অনেক গাছপালা রয়েছে পেছনের দিকে একটি মানুষের বাড়ি লক্ষ করা যাচ্ছে।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

ব্যক্তির উপর দিয়ে ব্রিচ হয়েছে।

অনেক গ্রীলের ব্যারিকেট রয়েছে একটি গেট লক্ষ করা যাচ্ছে।

ঘোড়াটির উপরে একটি বাচ্চা বসে আছে।

উপরের দিকে অনেক জানালা দরজা দেখতে পারছি।

মানুষগুলির হাতে মোবাইল রয়েছে ভিডিও করছে।

সামনের দিকে কিছু জিনিস পড়ে রয়েছে।